বাড়ির সামনে সবুজ ঘাসে ভরা একটি সুন্দর বাগান রয়েছে।

এটি একটি খোলা গ্রামীণ পরিবেশে পার্ক করা আছে।

এখানে দিগন্তে পাহাড় দেখা যাচ্ছে।

এই ছবিতে আমরা একটি মিটিং রুম -এর দৃশ্য দেখতে পাচ্ছি।

এই ছবিতে আমরা একটি বাড়ির বাইরের অংশ দেখতে পাচ্ছি।

গোলকুন্ডা ফোর্টের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে।

বিশেষ করে রেডমি রিয়েলমে এবং ভিভো ব্র্যান্ডের মোবাইলগুলি বেশি দেখা যাচ্ছে।

বাড়িটির স্থাপত্য স্থানীয় ঐতিহ্যবাহী শৈলীতে তৈরী বলে মনে হচ্ছে।

বাড়ির সামনে একটি পতাকা উড়ছে।

পিছনে দেওয়াল জুড়ে অনেকগুলো তাক বা সেল্ফ আ--

যেখানে বিভিন্ন ধরনের ওষুধের প্যাকেট সাজানো আছে।

এখানে বেশ কিছু বাস দাঁড়িয়ে আছে এবং কিছু যাত্রী দাঁড়িয়ে আছেন বা অপেক্ষা করছেন।

এই ছবিতে আমরা একটি সমুদ্র বন্দর বা মাছ ধরার জেটির দৃশ্য দেখতে পাচ্ছি।

চা গাছে সারিগুলো খুব সুন্দরভাবে সাজানো এবং সবুজে ঘেরা।

এই ছবিতে আমরা একটি কম্পিউটার ও ইলেকট্রনিকস দোকানের সামনে রাতের বেলা আলোকসজ্জার মধ্যে তোলা দৃশ্য দেখতে পাচ্ছি।

যেগুলো ছাদ টিনের এবং সামনে বারান্দা আছে।

এই ছবিতে আমরা একটি গাড়ি সার্ভিস সেন্টারের সামনে তোলা গ্রুপ ছবি দেখতে পাচ্ছি।

এই ছবিতে আমরা একটি শহরের ব্যস্ত বাজার এলাকার দৃশ্য দেখতে পাচ্ছি।

এটি একটি স্কুল বা কলেজ হতে পারে।

এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি সরকারি অফিস ভবনের সামনের দৃশ্য।

ভবনটি সাধারণত একতলা বা দোতলা এবং কিছুটা পুরোনো ধরনের।